ঘুরতে যায়। অনেকেই প্রায় ঘুরে এল আমার চেনা জানার মধ্যে। আপনিও যাচ্ছেন নাকি কোথাও কোন পাহাড়ি জায়গায়? না না সেরকম এখন কোন পরিকল্পনা কিছু নেই, কোন জায়াগায় যাওয়ার মত। ইচ্ছে তো রয়েছে যাওয়ার, কিন্তু ইচ্ছে থাকলেই কি আর উপায় হয়? এতো পরিমাণে, কাজ টাজ রয়েছে সেগুলোর সব চাপ থেকে থাকে। তাও দেখা যাক মোটামুটি, যেতে তো হয়েই কোন না কোন জায়াগায় গিয়ে একটু তো ঘুরে আসতে হয়, ঘুরে এলে মনটা একটু কদিন ভাল থাকে, কাজে কাজে একটু মন বসে। কিন্তু এই ইচ্ছে থাকলে উপায় হয় না, আর যখন উপায় থাকে তখন হয়ত ইচ্ছে হয় না। এইরকমের ব্যাপার তো সব জায়াগাতেই হয়ে দাঁড়ায়।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

তা ঠিক কথাই। তবে আরেকটা জিনিস তো নিয়ে আমরা আলোচনা করা, মানে আলোচনাটা করলামই না আমরা ঠিক। সেটা হলও শীতের খাওয়া নিয়ে আলোচনা করা হলো আমাদের, শীতের পোশাক আশাক নিয়ে আলোচনা করা হলো, কিন্তু শীতে আরেকটা জিনিস ভুলে গেলে হবে ঘোরা ছাড়াও, শীতকালে যে আপনার যে গাছ রয়েছে যে ফুলের সমারোহ থাকে, সেটা তো আপনি কি করে ভুলতে পারেন। গাছ লাগান, আপনার তো ঘরে খুব বড় বাগান ছিলও, এখনো আছে কি? হ্যাঁ আমার বাবা মা তো গাছ লাগাতেই থাকে, বাবার বিভিন্ন ধরণের গাছের খুব শখ। কিন্তু ফুল গাছের এতো লাগানোর শখ নেই। হ্যাঁ তবে এখানে সব বাড়িতে কিন্তু তারা বাগানে সব ওই যে শীতকালের যে ফুলগুলো বলেন সেই ফুলগুলো সব বাগানেই আপনি দেখতে পাবেন। বেরোলে আপনি সব বাগানেই কিছু না কিছু সেই শীত,

খুব deep লাল রঙের একটা গাঁদা ফুল হয়। তো এই তিন চার রকম রঙের গাঁদা ফুল সব বাড়িতেই আপনি দেখতে পাবেন।

হ্যাঁ ওটাকে রক্ত গাঁদা বলে। ওটা তে হলুদের একটু খানি ইয়ে থাকে। হলুদ আর একটা deep উহ খয়েরি লাল রঙের হয়।

এই কদিন আগে আমি যখন এই আপনাকে বললাম না, যে আমি ওই ঝাড়গ্রামের আমি ওই খানটাতে এসে যে গেছিলাম। তো রাস্তায় যাওয়ার পথে বন্ধুরা বলল, আহ এই আপনারই ওই খানকার area তে পাশকুঁড়ার ওখানে একটা জায়গায় ফুলের চাষ হয়। তো আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় আমরা সেখানে গিয়ে আমি বললাম যাই দেখি ফুলের এটা একবার দেখে যাই, কারণ এরা তো সব বাইরের থেকে এসেছিলো কখনও দেখেনি। যাক ছোট খাট জায়গার মধ্যে রয়েছে। তবে বহুদিন পরে,

এই রকম অনেক গাছ আমরা দেখতে পেলাম। বহুদিন পরে ফুলগুলো কে দেখে খুব আহ মনটা ভালো লাগলো। তাছাড়া এই কদিন আগে , হ্যাঁ হ্যাঁ বলুন বলুন,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নামটা ভুলে গেছিলাম, ঠিক বলেছেন খিরাই। হম ওখানে তো প্রায়ই ওটা একটা মানে উহ লোকেরা লোকজনেরা শীতকালে ওখানে একটা ঘোরার জায়গা তৈরি হয়েছে। ওখানে ফুল চাষিরা সব ফুল চাষ করে,

ওই বাগান দেখার জন্যই যায়।

যতদূর সম্ভব ওই নদীটার নাম বোধহয় কংশাবতি নদী বোধহয় বললো ওরা ওই খান দিয়ে। তবে পুরো শুকিয়ে গেছে। যাই হোক এমনিতে ওইখানে তো ফুল দেখলাম, তারপর কয়দিন আগে আমাদের এই area তে ফুল মেলা হয়েছিলো। সেই ফুল মেলাতে আমি দেখলাম, মানে অনেক দিন পরে, আমি খিরাই তে গিয়ে যত না ফুল দেখলাম তার থেকে বেশী দেখলাম মানে বেশী রকমের বিভিন্ন ধরণের ফুল, আহ কত রকমের ডালিয়া ফুল, কত রকমের চন্দ্রমল্লিকা, কত রকমের aster এই যে সমস্ত ফুলের গাছগুলো প্রায় এখন সমস্ত জায়গায় দেখতে পাওয়াই যায় না। এই গুলো আমি কদিন আগে

আপনাদের ওইদিকে হচ্ছে না ফুল মেলা? হ্যাঁ আমাদের এই খানেও ফুল মেলা হয়েছিলো, আমি গেছিলাম। কিন্তু আগের মত অত ফুলের সমারোহ নেই। আগে আমাদের মেলাটা খুব বিশাল হতো, বিশাল জায়গা নিয়ে হতো। কত অনেক ফুল আসতো। কিন্তু সেই তুলনায় ফুলের সংখ্যা এখন কমে গেছে।

ক্ষেত্রে এখন তাই হয়ে দাঁড়িয়েছে, যে এতো পরিমাণ প্রত্যেকে ব্যস্ত একটা গাছ লাগালে, তার তো পরিচর্যা করতে হয় অনেক পরিমাণে, তবে তো গেলে তৈরী হয়, আমি তো যখন ফুল মেলায় গেলাম, গিয়ে ওদের ওই সমস্ত গাছ গুলোকে দেখলাম, দেখে আমি নিজে ভাবলাম, ওরা ওই গাছটাকে একটা আকৃতি দিয়েছে, গাছের ফুলগুলো সাধারনের থেকে অনেক বড়! তার মানে কিছু না কিছু করে ওরা তো তাই গাছের পরিচর্যা করে তবেই তৈরী করতে পেরেছে না, সময় কোথায় এখন লোকের কাছে। ঠিকই বলেছেন আপনি। গাছের পরিচর্যা করার জন্যে সময় দিতে হয়। গাছের পিছনে যদি গাছের পিছনে সময় না দেন তাহলে ওই ধরণের ফুল বা ওই ধরণের গাছ আপনি দেখতে পাবেন না।

ঠিকই। আবার আহ আমারই তো ঘরে একবার একরম হয়েছিল, যে আমার স্ত্রী শখ করে একটা জায়গা থেকে একটা গাছ নিয়ে এসেছিলো, তো গাছ টাকে লাগিয়েছিল একটা জায়াগায়। তো গাছটার আকৃতিটাই একটা অন্য রকম। তো যেহেতু চারা গাছ ছিলো, চারা গাছটা লাগানো, চারা গাছটা একটু বড় হয়েছে, চারা গাছে তখনও ফুল হয়নি।

যে ওটা একটা গাছের ইয়ে ছিলো। তো এগুলোও হয়ে থাকে। এই গাছ লাগানোর চর্চাতে এইগুলোও হয়ে থাকে। আর এইসব থেকে গাছ লাগানোর ইচ্ছেটাও লোকেদের অনেক সময় চলে যায়। তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলেছেন আপনি। তবে হ্যাঁ যাই হোক, কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো। এই শীতকাল, এখন তো আজকেও তো তমলুকে আহ শীতটা বেশ ভালোই, যত সন্ধ্যে হচ্ছে শীতটা বেশ পড়ছে। তো ভালোই লাগলো আপনার সাথে কথা বলে, পরে আবার কথা হবে।

অবশ্যই অবশ্যই আপনিও ভালো থাকবেন। আর এই যে আপনি এখুনি যে কথাটা এখুনি বললেন না, এই ঠিক দুপুর বেলাটা হয়ে গেলে দুপুরের পর থেকেই যেন মনে হয় তাপমাত্রাটা হট করে একটু নিচের দিকে নেমে গেলো।

যে হোয়েতে ছিলাম এর হোটেলে ছিলাম, সেখানে তারা যে কম্বলও দিয়েছে রাত্রে দেখি তাতেই ঠাণ্ডা কাটছে না, তো এই ধরণের, তাপমাত্রাটা ওপর নিচে যেটা আমরা প্রথমে বলছিলাম, তাপমাত্রা এতো পরিমাণে ওপর নিচে হয়ে অস্থির হয়ে রয়েছে, যে মানে এবারের ঠাণ্ডাটা সত্যিকালেরই মোটামুটি জাঁকিয়ে পড়েছে। আর যাই হোক, সেই হিসাবে খাওয়ার দাওয়ারও অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গায়। সমস্ত ধরণের সবজি উঠেছে। সমস্ত রকমের আহ খাবার দাবার যেগুলো শীতে হয় সেগুলো সব আসছে। তো যাক ঠিকাছে, আপনিও ভালো থাকবেন। কথাটা বলে খুবই ভালো লাগলো এতদিন পরে আপনার সাথে। ঠিকাছে, রাখছি তাহলে আমি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকাছে।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

husband পেছন থেকে ছবিটা তুলছে এত সুন্দর লাগছিল না পুর সানসাইট টা উচে মনেহচ্চে পুরোসানসাইট এর মধ্যে